হুম আর কালার বাকিটাতো কালার হচ্ছে এখনো।

আর তার সামনে একটা বাগান আছে। বাগানে অনেকগুলো গাছ আছে।

আর বাড়ির সামনে অনেক গাছ ফুলের গাছ আছে । সম্ভবত গাঁদা ফুল গাছ।

একজন মহিলা আর দুজন ভদ্রলোক --

আর কিছুটা দূরে গিয়ে একটা মন্দির মতো দেখা যাচ্ছে।

পাহাড়ের উপরে কুয়াশায় ঢাকা পড়েছে।

সেলুনের আ গেটে র সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে।

আমি একটা জলাশয় দেখতে পাচ্ছি।

আমি একটা হল ঘর দেখতে পাচ্ছি। হল ঘরে একটা পাখাও লাগানো আছে।

আর একটা মম বেড়ার গেট দেখা যাচ্ছে।

এটা হচ্ছে অরেঞ্জ কালার -এর।